create an a4 poster a4 spoken tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
document properties বদলানো
একটি a4 poster ডিজাইন এবং
পিডিএফ এ poster সংরক্ষণ করা
tutorial record করতে ব্যবহার করছি:
ubuntu linux 1204 os
inkscape সংস্করণ 0484
inkscape খুলুন
file এ যান new go টিপুন
এটি উপলব্ধ ডিফল্ট ক্যানভাসের আকার
আমার canvas ডিফল্ট রূপে a4 আকারের
তাই আমি এটি এইভাবে ছেড়ে দেবো
এটি আপনার machine না থাকলে a4 আকার নির্বাচন করুন
এখন কিছু সেটিংস পরিবর্তন করি
file এ যান document properties এ টিপুন
একটি dialog box খোলে যেখানে বিভিন্ন ট্যাব এবং বিকল্প পেতে পারি
এগুলি এক এক করে শিখি
প্রথম ট্যাবে page default units drop down তালিকায় টিপুন
আমি এক এক করে টিপলে লক্ষ্য করি যে ruler unit বদলায়
এই unit pixels হিসাবে রাখুন
background বিকল্প ব্যাকগ্রাউন্ডের স্বচ্ছতা এবং রঙ পরিবর্তন করতে সাহায্য করে
আমরা ওটিতে টিপলে একটি নতুন dialog box খোলে
rgb sliders বাম থেকে ডান দিকে সরান
canvas ব্যাকগ্রাউন্ডের রঙ দৃশ্যমান করতে alpha slider ডান দিকে সরান
এখন স্বচ্ছতা নির্বাচিত rgb ভ্যালুতে বদলায়
লক্ষ্য করুন যে আমি সরলে document properties window background বিকল্পে রঙ বদলায়
alpha slider আবার একেবারে বামদিকে নিয়ে গিয়ে dialog box বন্ধ করুন
page size এর নীচে আমরা অনেক বিকল্প দেখি
আমরা we বিকল্প ব্যবহার করে ক্যানভাসের আকার বদলাতে পারি
এখানে টিপলে ক্যানভাসের আকারে পরিবর্তন লক্ষ্য করুন
পৃষ্ঠার আকার a4 হিসাবে রাখুন
এর স্থিতি portrait be landscape এ বদলানো যেতে পারে
উভয় বিকল্পে টিপুন এবং canvas পরিবর্তন লক্ষ্য করুন
আমরা width এবং height প্যারামিটার ব্যবহার করে ক্যানভাসের প্রস্থ এবং উচ্চতা বদলাতে পারি
units drop down তালিকায় টিপুন এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী units বদলাতে পারি
এখন আমাদের units pixels বদলাই
resize page to content বিকল্পে টিপুন
বিভিন্ন উপলব্ধ বিকল্প খোলে
আমরা এখানে সকল দিকের জন্য margins set করতে পারি
margins নির্ধারণের পর resize page to drawing or selection বোতামে টিপুন
এরপর হল border বিকল্প আমরা এখানে 3 the check box বিকল্প দেখতে পারি
এই বিকল্প ব্যাখ্যা করতে এই পদ্ধতিতে একটি উপবৃত্ত আঁকি
প্রথম বিকল্প পৃষ্ঠার border তৈরী করে the প্রদর্শিত ক্যানভাসের border
এই বিকল্প uncheck করুন এবং লক্ষ্য করুন যে borders অদৃশ্য হয়ে গেছে
তারপর আবার বিকল্প যাচাই করুন এবং লক্ষ্য করুন যে borders আবার প্রদর্শিত হয়
দ্বিতীয় বিকল্প অঙ্কনের উপরে border sets করে যাতে the স্পষ্টরূপে দেখায়
আবার এই বিকল্প check এবং uncheck করুন এবং লক্ষ্য করুন যে canvas কি হচ্ছে
তৃতীয় বিকল্প ডানদিকে এবং নীচে canvas একটি ছায়া দেখায়
এখানে লক্ষ্য করুন যে ডানদিকের এবং নীচের border অন্য দুই প্রান্তের চেয়ে বেশী পুরু
তৃতীয় বিকল্প uncheck করুন এবং লক্ষ্য করুন যে ছায়া অদৃশ্য হয়ে গেছে
আমরা আমাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী we সকল বিকল্প ব্যবহার করতে পারি
border color বিকল্প বর্ডারের রঙ নির্ধারণের অনুমতি দেয়
ডিফল্ট বর্ডারের রঙ একইরকম রেখে দিন
এরপর guides ট্যাবে টিপুন
guides canvas text এবং graphic objects সারিবদ্ধ করতে সাহায্য করে
আপনি এখানে ruler guides তৈরী করতে পারেন
উল্লম্ব ruler টিপুন এবং একটি guideline টানুন
এখন প্রথম বিকল্প show guides check এবং uncheck করুন
এবং canvas প্রদর্শিত এবং অদৃশ্য guideline লক্ষ্য করুন
guide color হল গাইডলাইনের রঙ
highlight color গাইডলাইনের রঙ যখন এটি একটি নির্দিষ্ট স্থানে টেনে আনা হয়
guide এবং highlight এর ডিফল্ট রঙ এখানে দেখায়
আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি বদলাতে পারেন
আমি ডিফল্ট রং একইভাবে রেখে দেবো
snap guides while dragging বিকল্প dragging এর সময় nearest guidelines objects বা bounding box snap করতে সাহায্য করে
এরপর grids ট্যাবে টিপুন
এই বিকল্প ব্যবহার করে আমরা canvas artwork পিছনে প্রদর্শিত grid set করতে পারি
grids canvas objects স্থিত করতে সহায়ক কিন্তু তারা printed হয় না
drop down তালিকায় টিপুন
rectangular grid এবং axonometric grid হল উপলব্ধ দুই ধরনের grid
rectangular grid নির্বাচন করুন এবং new বোতামে টিপুন
অবিলম্বে একটি grid canvas background গঠিত হয়
আমরা উপলব্ধ বিকল্প ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী grid বৈশিষ্ট্য set করতে পারি
আমরা নীচে remove বোতামে টিপে grid সরাতে পারি
একইভাবে আপনি axonometric grid in জন্য way বিকল্পগুলি চেষ্টা করে দেখতে পারেন
পরবর্তী 3 the tabs বিকল্প এই শৃঙ্খলার উন্নত স্তরের tutorials আলোচনা করা হবে
এখন poster তৈরী করা শুরু করি
সুতরাং প্রথমে আমি উপবৃত্ত এবং guideline মুছে দেই
আমাদের poster জন্য প্রথমে একটি background ডিসাইন করব
rectangle tool টিপুন
সম্পূর্ণ canvas জুড়ে একটি বড় আয়তক্ষেত্র আঁকুন
হালকা নীল gradient দিয়ে এটি রঙ করুন
এরপর উপরে একটি header এরিয়া আঁকুন
এবং bezier tool ব্যবহার ক্যানভাসের নীচে একটি footer এরিয়া আঁকুন
আমি we রঙ নীল করব
এখন spoken tutorial logo import করি
এই logo code files link আপনাকে দেওয়া হয়েছে
তাই প্রথমে tutorial থামান code files এ টিপুন এবং zip files download করুন
এখন folder unzip করুন এবং এটি আপনার machine পছন্দের স্থানে সংরক্ষণ করুন
এখন inkscape document ফিরে আসি
file মেনুতে যান import এ টিপুন
যেখানে logo সংরক্ষণ করা হয়েছে সেই folder যান
spoken tutorial logo নির্বাচন করুন এবং open এ টিপুন
একটি নতুন dialog box খোলে ok তে টিপুন
এখন logo canvas imported করা হয়েছে
এর মাপ 100 × 100 pixels বদলান
এটি header এলাকার উপরের বাঁদিকের অংশে রাখুন
এখন লিখুন spoken tutorial
এটি bold করুন
টেক্সটের ফন্টের আকার 48 এ বদলান
এটি logo ডানদিকে রাখুন
এরপর এই text লিখুন partner with us help bridge the digital divide
ফন্টের আকার 20 তে বদলান
এরপর কিছু text যোগ করি
আমি ইতিমধ্যে আমার machine libreoffice writer document একটি স্যাম্পল text সংরক্ষণ করেছি
এই স্যাম্পল text code files আপনাকে প্রদান করা হয়েছে
এটি আপনার সংরক্ষণ করা folder খুঁজুন
এখন আমি আমার poster ফাঁকা স্থানে এই text copy এবং paste করব
ফন্টের আকার 28 এ বদলান
রেখার দুরুত্ব নির্ধারণ করুন
প্রতিটি বাক্যের পূর্বে bullets এবং স্থান তৈরী করুন
আমরা we নীচে 2 টি ইমেজ যোগ করব
আগের মত এক এক করে এদের import করুন
আমি এটি images folder সংরক্ষণ করেছি
এই ছবিগুলি আপনাকে code files প্রদান করা হয়েছে
এটি আপনার সংরক্ষিত folder খুঁজুন
ছবিগুলি নির্বাচন করুন এবং তাদের মাপ বদলান
তাদের poster নীচে এলাকায় নিয়ে যান
এখন footer এলাকায় যোগাযোগের বিবরণ লিখতে শুরু করি
আবার libreoffice writer document থেকে text copy এবং paste করুন
ফন্টের আকার 18 এ বদলান
এখন আমাদের poster প্রস্তুত
এখন এটি পিডিএফ ফরম্যাট অনুযায়ী সংরক্ষণ করা শিখি
file এ যান এবং save as এ টিপুন
একটি dialog box খোলে
যেখানে আপনি সংরক্ষণ করতে চান সেই folder চয়ন করুন
আমি desktop নির্বাচন করব
dialog box নীচের অংশের ডানদিকের dropdown তালিকায় টিপে এটি পিডিএফ ফরম্যাটে বদলান
এখানে name ক্ষেত্রে লিখুন spokentutorialposter pdf
তারপর save বোতামে টিপুন
আমাদের poster desktop এ সংরক্ষণ হয়েছে
এখন desktop ফিরে গিয়ে poster যাচাই করি
আমাদের poster পিডিএফ ফরম্যাটে রয়েছে
সংক্ষিপ্তকরণ করি এই tutorial শিখেছি:
document properties বদলানো
একটি a4 poster ডিজাইন করা
পিডিএফ এ poster সংরক্ষণ করা
আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে
spoken tutorial প্রকল্পের জন্য একটি a4 poster তৈরী করুন
আপনার সম্পন্ন কাজ এইরকম হওয়া উচিত
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি